বর্ষাকাল চলতেসে নদীতে বন্যা আসে।

কিছু মানুষ দাঁড়িয়ে সেলফি তুলছে কেউ কেউ দেখছে .

কেউ ফটোশুট করছে। পাশে একটা দোকানের মতো দেওয়া আছে। একটা ঘর আছে ।

এটা একটা অ্যা কাঠ চেরাই করার মিল .

খালি পিছনে কয়েকটান ছেলে দেখা যাচ্ছে.

বাইকটি দেখতে উম অনেক ফ্যান্সি .

তার সাথেও কিছু বাইক আছে .

ওর চাকা খুলে দেওয়া হয়েছে ওকে ঠিক করা হচ্ছে.

এই ফটোতে দেখা যাচ্ছে একটি নদী কিছু জঙ্গল গাছপালা .

ওইখানে একটা সেলফি তুলেছিলো ফটোটা ঠিক মতো দেখতে পাচ্ছি না.

পার্লারে কয়েকটি কুরসি কিছু সামান লাগানো আছে।

এই সড়কের ওপরে কিছু বিদ্যুতের তার.

মনে হয় মুদিখানার দোকান হবে.

হম পিকনিক এসপট মনে হচ্ছে .

না-নাইলে কোনও মানুষের চিতা জ্বালানোর মতো মানে দেখা যাচ্ছে .

এখানে একটা সুইমিং পুল দেখা যাচ্ছে।

এটা কি হবে জানি না .

এখানে কিছু মেডিসিনের পাতা মলম ইত্যাদি রাখানো আছে .

একটা কাঠের বাক্সর মধ্যে আছে .

এটা একটা বার্থডে পার্টি হবে ছোট্ট শিশুর .

তার মা বাবা এবং তার পাড়া প্রতিবেশী ফ্যামিলি সবাই ইনভাইট করতে আসছে ।

আর একটা মহিলা পাশে দাঁড়িয়ে দেখতে--

এখানে কিছু মানুষ জিম করতে আসে.

এখানে একটা ট্রেন আসছে দাঁড়িয়ে আছে .

এই পার্কে একটা মূর্তি আছে কিছু মানুষ দেখতেছে পাশেই কিছু গাছপালা খু--